আর মান্দিরের ছবিটা যে পুকুর টা আছে পুকুরের ভিতরের দিকটা যেমন |

কলা গাছ-ছ লাগানো আছে আর সব জলের উপরে খাড়ানো আছে।

এই যে দেখতে পাচ্ছেন মানুষজন খাড়ানো আছে। এইদিকে একটা ছোট করে প্লাস্টিক -এর ওপরে দেয়া দেওয়া আছে নীচনে বাইক আছে যে কে কালো রঙের বাইক আছে।

এই দেখতে পাচ্ছেন বহুত জন মানুষ খাড়ানো আছে যে কে হলদে রঙের টিশাট মানুষের রঙের টী শার্ট একটা ধরণের কালো রঙের টি শার্ট পেনানো আছে।